এখানে ছোট ছোট মেয়েরা বেম করছে এখানে ছোট ছোট মেয়েরা বিম করছে এবং উম ।

বাস পুল দিয়ে অনেকজন বাইক নিয়ে নেমে হেঁটে যাচ্ছে। বাইক ঠেলে নেমে হেঁটে যাচ্ছে।